এই চিত্রটিতে একটি বড়ো বাড়ি দেখতে পাচ্ছি যে বাড়িটি বিভিন্ন রকমের রং দিয়ে তৈরি এবং বাড়িটির সামনে একটি জানালা দেখতে পাচ্ছি।

এটি একটি ডালিয়া ফুলে চিত্র দেখানো হয়েছে এই ডালিয়া ফুলটি লাল সাদা রঙে ভরা।

তে মাঠ দেখতে পাচ্ছি। যে মাঠের মধ্যে অসংখ্য বাঁধাকপি চাষ রা হয়েছে দেখতে পাচ্ছি। এবং বাঁধাকপি মাঝে অনেক--